উপরে কিছু লাইট দেখা যাচ্ছে যত্রতত্র কিছু ফ্যান চলতে দেখা যা--

উপরে নীল আকাশ এবং দূরে অনেক ঘরবাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

এটি বাইক এর শোরুম দেখা যাচ্ছে নীচে এত কিছু বাইক সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে।

ছোট মতো একটি কাঁচের টেবিল এর ওপরে কিছু খাবার প্লেট দেখা যাচ্ছে।

প্রথমত একটি জুতোর শোরুম দেখা যাচ্ছে দ্বিতীয়ত যার নাম খাদিম ।

এই ছবিটাতে দেখতে পাচ্ছি একটি টাইলস -এর দোকানের ছবি।

পিছনে কিছু মানুব নাটকের পোশাক পরে আছেন দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে একজন স্যান্টা ক্লজ সেজে আছেন।

দ্বিতীয়ত একটি ছোট্ট গেট দেখতে পাচ্ছি যেটি আটকানো রয়েছে।

তত পেছনে একটি লাইট -এর খুঁটির মতো দেখতে পাওয়া যাচ্ছে।

প্রথমত এটা একটি দোকান দেখা যাচ্ছে।